দেখতে খুব লাগছে আমাদের এবং তার ঠিক পিছন থেকে সামনের দিকে সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছি | এবং গাছটি দেখতে খুব ব্যাপক লাগছে আমাদের এবং তার ঠিক পেছন থেকে সামনের দিকে আমরা সুন্দর অনেকগুলি গাছ দেখতে পাচ্ছি |এবং গাছগুলি দেখতে আমাদের খুব ভালো লাগছে এবং তার ঠিক পিছন দিকে--

এবং তার ঠিক সামনে দিকে আমরা সুন্দর একটি গ্রিল -এর জানালা দেখতে পাচ্ছি এবং জানালা টা দেখতে খুব ভালো লাগছে আমাদের |এবং তার ঠিক পেছনে দিকে আমরা সুন্দর একটি স্ট্যাচু দেখতে পাচ্ছি এবং স্ট্যাচু টি দেখতে খুব ভালো লাগছে আমাদের | এবং তার ঠিক সামনে দিকে ও পিছনে থেকে আমরা সুন্দর একটি আকাশ দেখতে পাচ্ছি | এবং আক--

এবং চিড়িয়াখানাটি দেখতে খুব ভাল লাগছে এবং তার ঠিক পিছনের দিকে ও সামনের দিকে খুব সুন্দর দুটি খাঁচার মধ্যে অনেক গুলি ব বন্ধ প্রাণীকে দেখতে পাচ্ছি এবং প্রাণী গুলোকে দেখতে খুব মায়া লাগছে এবং তা --

এই ব্যাপারেটি দেখতে খুব ভাল লাগছে আমাদের তার ঠিক পিছনের দিকে একটা সুন্দর স্টিল -এর জানালা দেখতে পাচ্ছি আমরা সেই জানাল টা দেখতে খুব ভালো লাগছে আমাদের | এবং তার ঠিক পিছনের দিকে সুন্দর আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি সেই বাড়িটা দেখতে ব্যাপক লাগছে |

এই জানালাটা দেখতে খুব ভাল লাগছে আমাদের এবং তার ঠিক নিচের দিকে আমরা সুন্দর একটি আকাশ দেখতে পাচ্ছি এবং আকাশ টি দেখতে খুব ভাল লাগছে আমাদের এবং তার ঠিক সাইডের দিকে সুন্দর আমরা অনেক জঙ্গল দেখতে পাচ্ছি এবং জঙ্গল --